অনেক প্রাচীন কালের মন্দির বাইরে কিছু দর্শনার্থী ঘোরাফেরা করছে মন্দিরের ওপরে এবং মন্দিরের নীচে এটি--

দুরে একটি জলের ট্যাঙ্ক দেখা যায়। এটি মার্কেট সংলগ্ন এরিয়া । কিছু মানুষ মাটিতে বসে দোকানদারি করছে এবং কিছু সাইকেল কিছু মোটরসাইকেল আরোহী।

এটি পাকা এরিয়া কিছু গাছ-গাছড়া একটি মানুষ দাঁড়িয়ে আছেন সামনে একটি মন্দির দেখা যাচ্ছে।

এবং দূরে কিছু বাড়ি ঘড় দুয়ার দেখা যাচ্ছে পাকা বাড়ি। একজন মানুষ মোটর সাইকেল এর উপর দাঁড়িয়ে আছে। একজন মানুষ আসছে এবং দূরে কিছু মানুষজন দেখা যাছে।

এটি একটি হসপিটাল হসপিটাল টির নাম নির্ণয় হসপিটাল প্রাইভেট লিমিটেড ।